এই স্টেডিয়ামের বাইরে অনেক সবুজ গাছপালা রয়েছে অনেক ঘাস রয়েছে। এই স্টেডিয়ামের ভিতরে অনেক সবুজ ঘাসপালায় ভরে রয়েছে। বাইরে অনেক সবুজ গাছপালা রয়েছে। এই স্টেডিয়ামের পাশে পাশে অনেক বাড়ি রয়েছে। সুন্দর আকাশ কি ধরনের --

দাঁড়িয়েছে মানুষটির কাঁধেই একটি কালো রঙের ব্যাগ রয়েছে এবং এ .টি.এম (A.T.M) এর সামনে উম পাকা রাস্তা রয়েছে এবং চারিদিকে সে অনেক বাড়ি ঘর রয়েছে বাড়িঘরের রঙ লাল রঙের এবং--